এটি একটি মেইন রোড মনে হচ্ছে কিন্তু রোড এর ধারে জলাশয় ও খেয়াল করা যাচ্ছে উপরে-এ ওভার ব্রিজ টাইপ এর মেইন রোড এর উপর দিয়ে গাড়ি ফাঁড়ি যাচ্ছে।

একটা দেখে মনে হচ্ছে গাড়ি ওয়াশ করানোর জায়গা কারণ একটা গাড়িকে উপর দিকে তুলে রাখা হয়েছে গাড়ি টাকে ওয়াশ করা হবে।

কিছু স্কুলটি মোটরসাইকেল রয়েছে বেশ কিছু মানুষজন এখানে উম রয়েছে এবং ব্যস্ত রোডও দেখা যাচ্ছে।

গ্রীন ইয়েলো কম্বিনেশন এর দেওয়াল দেখা যাচ্ছে বেশ টিন দিয়ে ওপরটা কাভার করা আছে।

এটি ও একটি বিয়ে বাড়িরই অ্যা টেবিল চেয়ারের জায়গা যেখানে মানুষ বসে খাওয়া দাওয়া করবেন ভীষণ সুন্দরভাবে সাজানো চারিদিকটা গোলাপি রঙের পর্দা দিয়ে ফুল দিয়ে ।

এটি কোন কিছুর অফিস মনে হচ্ছে উপরে ব্লু কালারের ব্যানার দিয়ে লেখা রয়েছে এবং গ্রিন কালার এর ওয়াল এর কালার দেখতে পাচ্ছি ফাঁকায় দেখা যাচ্ছে কাউকে দেখা যাচ্ছে না দুই একটা গাছপালা ছাড়া কোন কিছুই।

এটির উপরে রয়েছে একটি জলসাঘর মানে এটা কোন কমিউনিটি হল যেখানে কোন বিবাহ অন্নপ্রাশনের জন্য ভাড়া নেওয়া হয় লজ জাতীয়। ইয়েলো এবং রেড কালার এর কালার দিয়ে গেট গুলো কালার করা হয়েছে। মেইন রোড -এর ধারেই এটি।